যেকোনো mobile plans এই করতে পারি তো যেমন ধরুন সাতদিন দশ দিনের যে plan গুলো বললেন বা অথবা তিরিশ দিনের সেগুলোতো করতে পারি?

আপনি বেশি দিনের করতে পারেন সেক্ষেত্রে কোনো issue নেই সমস্ত plan গুলোই তো online তাহলে যে যেমন ধরুন আপনাদের একটা app আছে app এর through আমি online এ সমস্ত এই plan গুলো check করতে পারবো তো? সমস্ত plan আপনি app এর মাধ্যমেও check করতে পারেন যে official website রয়েছে company ইর সেখান থেকেও check করতে পারেন আপনি যে apps রয়েছে company ইর আমাদের apps এর মাধ্যমে আপনি যেমন check ও করতে পারেন সেরকম আপনি recharge ও করতে পারেন ওখানে দেখবেন recharge এরও সুবিধা রাখা আছে app থেকে recharge করলে বিভিন্ন রকম offer থাকে সে offer গুলো তো আপনি offer গুলোর লাভ নিতে পারেন বিভিন্ন দেখবেন cash back এর offer রয়েছে যে এত amount recharge এর উপর এত percent cash back রয়েছে সেগুলো যেটা আপনি যে recharge করেন সে amount cash back এর offer রয়েছে সেটা আপনি আপনার number এর জন্য পেয়ে যাবেন যখন next recharge করবেন সেটা আপনার কাজে লাগবে আচ্ছা sir আর এমনি এ recharge গুলো আমি একসাথে দু তিনবার করিয়ে রাখতে পারি তাই তো sir যাতে আমার use টা হয়

তারা দেখাবে আপনাকে যে এটা activate রয়েছে আপনি যদি apps থেকে activate করেন তাহলে activate হয়ে যাবে সবগুলো এক সঙ্গে যদি একটা একটা করে activate করে রেখে দেন একই time বা ওটা আপনি যদি মনে করেন যে না আমি একসঙ্গে activate করবো না আমার one by one activate হবে তাহলে আপনার যে current plan চলছে শেষ হবে তারপর next plan activate হবে আবার সে plan টা যখন শেষ হবে তারপরে আবার next plan activate হবে এভাবেই one by one activate হবে একটা plan শেষ হওয়ার পর সেটা আপনি করে রাখতে পারেন যেটা আপনার বারবার যদি recharge এর সমস্যা হয় মনে করেন recharge করার অনেক সময় নাই busy থাকেন recharge করার time থাকে না তো এক সঙ্গে করে রেখে নিতে পারেন সেই সুবিধাটা company ইর তরফ থেকে রাখা হয়েছে যাতে এক সঙ্গে করে রাখলে পরবর্তীতে তাকে বারবার recharge করতে না হয়

ঠিক আছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ

যে যখনই কিছু ভালো কবিতার মতন আরেকটা কথাও হয় যেমন আ রসগোল্লার মতো এখন রসগোল্লা জিনিসটা কিছুটা বোঝা যায়

খেয়ে বোঝা যায় ইত্যাদি কিন্তু এই কবিতাটা জিনিসটা কিরকম

এটা একটু বোঝা আমি একদিনকে খুব চিন্তায় পড়েছিলুম যে এটা কি জিনিস

যে কবিতা কাকে বলে

বব লেয়ার লিখেছেন শেক্সপিয়ার লিখেছেন

এছাড়া ধরুন বাইরন শেলী কিটস ইয়েসেলি ওট্স রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জীবনানন্দ লিখেছেন

তো সবাই তো কবিতা লিখেছেন

মুখ্যত এটা একটা রসের ব্যাপার সেটা বোঝা যায়

যে এই রস উপলব্ধিতে বা কবিতাটা যখন আমরা বুঝতে যাই

সেই বুঝতে পারার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আমরা নিই যে কোনটা কিরম কবিতা বলবো সেটা একটা বিচিত্র সত্য মিথ্যার ঐতিহাসিক পরিক্রমন

যুগে যুগে সেই বিচারের ধারাও পালটেছে আর তার জন্য যে অ্যা ব্যাপ্তি লাগে সেইটাও আসছে

ফলে কবিতা চেনার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেক সময় কবিকে

তার জন্মের অব্দি অপেক্ষা করতে হতে পারে মানে সেই জন্মে হয়তো তার কবিতাটা কেউ বুঝতে পারল না এরকম অনেক উদাহরণ পৃথিবীর কবিতার ইতিহাসে আছে আমাদের দেশেও আছে

তা আমি যা যা বলছিলাম যে কবিতা মুখ্যত তালে রসের একটা ব্যাপার এটা বোঝা যায়

কিন্তু সেই রস টা কোন একান্ত বুদ্ধির রস নয়

সেইটা মানবের মনের বিশেষ একটা চেতনার রস

ঐটি যদি না থাকেন তাহলে অনেক সময় সমালোচক পাঠক এবং কবি এর মধ্যেই যে একটা ত্রিকোণ সম্পর্ক তৈরি হয় সেটি বিঘ্নিত হয়

অর্থাৎ হয় কবি কবিতা লিখল পাঠক বুঝলো না হয় পাঠক বুঝলো নয় সমালোচক বুঝলো না না সমালোচক বুঝলো পাঠক বুঝলো না

এ এক একটা বেশ জটিল আবর্ত হয় এই জটিল আবর্তের মধ্যে দিয়েই কিন্তু আ আমাদের এই কবিতার যাত্রা চলছে এবং যাত্রাটা কিন্তু সবাই শুভ বলেই মনে করে

যে কেন কবিতাকে সবসময় আমরা বলি যে কবিতার মত যে কোন জিনিসকে

এইটে আর একটু স্পষ্ট করে বোঝা যায় যে কবিতায় যে শুদ্ধতার কথা বলা হচ্ছে সেটা আরটু স্পষ্ট বোঝা যায় ধরুন

না আমরা এখন যে জীবনযাপন করি তাতে প্রায়শই দিনের বেশিরভাগ সময়

আমাদেরকে না মিথ্যা বলতে হয়

প্রায়শই অথবা অর্ধসত্য বলতে হয় হয় না বলুন

জীবনে যখন কোনোস ক্ষণ আসে যেখানে আপনাকে একটা সত্যি কথা বলতে হবে এবং যাকে বলবেন সেও বুঝবে যে আপনি সত্যি কথা বলছেন এরকম হয় কখনো কখনো ধরুন ভালোবাসার ক্ষেত্রে

বা সন্তানের সঙ্গে বাবার সম্পর্কের ক্ষেত্রে

ঐরম হয় যদি আমরা মিথ্যে বলতে বলতে আমাদের জিভু অভ্যস্ত হয়ে গেছে এখন ফলে কখনোই আমরা একটা সত্য উচ্চারণ কি করে আমরা করবো

সেটা না ভেবে অনেক পিছিয়ে এসেছি এইখানে আমাদের কবিতা একটা মুক্তি দেয়

এরম মনে করা হয় যে কবিরা সত্যদ্রষ্টা

অর্থাৎ তারা সস একটা সত্য দেখেছিল তারই একটা বিবরণ কবিতার মধ্যে আছে

যদি সেটা সত্যি কারের একটা কবিতা হয়

সেই কবিতা আমরা যদি রোজ বলা অভ্যেস করি তাহলে সত্যোচ্চারণের একটা

অবসর আমাদের জীবনে খোলে বাস্তব অনেক সময় সত্যি কথা বলতে না করে কিন্তু এই কবিতা সত্য ছাড়া অন্য কিছুই বলে না তার কোনো ব্যাবসায়িক দায় নেই

যদি না তার মধ্যে অক্ষর ব্যবসায়ীরা বা অক্ষর আ নিয়ে যারা উম কি বলবো অক্ষরই যাদের বেচাকেনার বিষয় এরম কিছু প্রকাশক বা কিছু ব্যক্তি কিছু লেখক

কে বাদ দিয়ে আমি যদি সত্যি কারের যারা কবিতার চর্চা করে তাদের কথা বলি তাহলে দেখতে পাবো যে কবিতার মধ্যে ওই সত্যি কথাটাই বলা হয়েছে

ওইটি একমাত্র আমাদের তো সত্যযুগ এ সমস্ত আমরা বিশ্বাস করিনা ঋষি পুরুষকে আমরা কখনো দেখিনি কিন্তু যদি আমাদের কাছে একটা সত্যিকারের কবিতা থাকে এবং সেটা যদি আমরা হাজার বার বলি

তাহলে আমরা বুঝতে পারবো যে ঐ সত্য যে জিনিসটা কবি দেখেছিল সেটি আমি যে মুখে উচ্চারণ করছি তখন আমরা যদি আমাদের জীবনে কখনো সময় আসে

যে সত্যি কথাটাকে বিশ্বাসযোগ্য করতে হবে একমাত্র কবিতাই আমাদেরকে সে মুক্তি দিতে পারে নতুবা আমরা যতই চেষ্টা করি না কেন বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি

ধর্মীয় মানে court -এ গিয়ে বলছি আমি সত্যি কথা বলছি কিন্তু কেউ বিশ্বাস করবেনা কিন্তু আ

হ্যাঁ hello বিউটি কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এতদিন পর রাজার কথা মনে পরল?

আরে তোর number টা নেই কীকরে phone করব? ও, এ কিন্তু Whatsapp এ যে তুই যে message করিস, ওইটাই তো আমার Whatsapp number। ও আচ্ছা, আমার phone টা তো মানে আগের phone টা নেই তো মানে ওই phone এ save করা ছিল।

না না, কে বলেছে? ওহো না না তুই এটা status দিয়েছিলি তাই আমি ভেবেছিলাম তুই মনে হয় iphone কিনেছিস, বল আমি তো শুনলাম তুই নাকি Youtube এ একটা page বানিয়েছিস, channel বানিয়েছিস! হ্যাঁ বানিয়েছিলাম। এই আচ্ছা Youtube থেকে কীভাবে earning করিস রে তোরা? এই আমি তো just normally শুধু আমার shorts video বানিয়েছিলাম।

অনেকেই দেখছি তো এখন এই মুহূর্তে social media থেকে অনেকে অনেক রকম ভাবে earning করছে, সেটা কিভাবে কিরিস রে, করে করে রে তারা? উম কীভাবে তোর একটা মানে কোথাও ঘুরতে যাবি বা কোথাও মানে তুইও খুব ভালো dress up পরেছিস just একটা video বানিয়ে করবি, just এইটুকুনি আরকী। আর মানে তোর তোর সবথেকে কী ভালো লা। মানে কোথাও ঘুরতে গেলো, এবার এটা তোদের মধ্যে share করবি তুই social media এর সঙ্গে এরকম একটা ব্যাপার।

মানে কী seen এ ওটা তুই যেখানে ঘুরতে গেলি সেখানে তোর কীরকম লাগলো feelings টা, ওখানে কেমন জাইগাটা দেখাবি, ঘুরবি এই আরকী।

না আমি বলছি কী বলতো basically দ্যাখ আমি আমিতো যেহতু অ্যাঁ পড়াশোনা নিয়ে ব্যাস্ত থাকি ঠিক আছে সেহেতু আমার তেমন ভাবে খুব একটা mobile ঘাটা হয়না ঠিক আছে, কিন্তু আমি আমি এটুখানি মানে কী বলতো এইটুখানি বলতে পারি Youtube আমার খুব ভালো লাগে।

জিনিসটাই আমার খুব ভাললাগে, আমিতো আমি জানিনা তোর কাছে funny লাগবে নাকি but আমি Youtube এ কী কী দেখি জানিস! আমি Youtube এ বাংলা cartoon দেখি, একটা cartoon এর channel আছে তার নাম হচ্ছে softoons ওই softoons এ না তোর যে ।

হ্যাঁ, আমি ওই যে softoons আছে না softoons এর regular follow করি, ওরা Friday করে এক-একটা করে video upload করে, আবার অনেক সময় Sunday তেও দেয়, এবার ওদে~ ওদের topic গুলো খুব সুন্দর সুন্দর, আর আমি Youtube এ softoons দেখি, আর আমি Youtube এ দেখি হচ্ছে inside out

আর ধর Youtube এ আর দেখি হচ্ছে ধর প্রবাসী ঘরকন্ন্যে। প্রবাসী ঘরকন্ন্যা হচ্ছে মহুয়া, মানিক অ্যাঁ ওরা California তে থাকে ওর ওদের দুটো বাচ্চা আছে, একজনের নাম নেহা আরেকজনের নাম হচ্ছে রামা, মানে রামপ্রসাদ, আর এবার হচ্ছে অ্যাঁ ওদে~ ওদের channel টা আমি দেখি, ভালো লাগে আমার। আর এছাড়া যদি বলিস দারা এক second মনে করি।

হ্যাঁ হ্যাঁ, এবারে তুই কী কী দেখিস একটু বল। দ্যাখ আমি সব ধরনের দেখি, funny ও দেখি, sad দেখি মানে

তোর তোর মানে এরম কোন channel আছে যেটা তুই regular এ দেখিস? না না আমার কোন regular channel নেই দ্যাখ আমি সবকিছুই দেখি, যখন সবই দেখি আমি।

রান্নার channel, মানে Bengali রান্না-বান্না । basically makeup এর video টা একটু বেশি দেখি। আচ্ছা আচ্ছা, তুই কি ও~ ওখান থেকে কোন ভাবে inspire হচ্ছিস?

এই তবে আমি এইটা এইটা কী তুই মনে করিস যে Youtube দেখে মানুষ অনেক কিছু শিখছে! মানে বাইরের কাজকর্মের থেকে বল ভেতরের রান্না। Youtube এ অনেক কিছু শিখছে, দ্যাখ আমি যেরকম basically makeup এর video টা দেখি, অনেক কিছু makeup শিখতে পারি, তার মুখ কাজ টা করি না তো তার পর অনেক~ অনেকে তুইও তো শিখতে পারিস দেখে। আচ্ছা তুই যদি তুই যদি ভাব কাওকে suggest করিস বা suppose আমি, ভাব আমিই অ্যাঁ আমিতো ভাব এইসব নিয়ে interested নই মানে makeup টেকাপ নিয়ে interested নই but যদি ভাব এরম কেও হয় যে বা আমার কোন একজন পরিচিত কেও যদি

সে শুধু তো~ তোকে যদি আমি বলি যে তাকে যদি কেও, তুই যদি কাওকে suggest করিস যে তুমি এই channel, ভাব কেও সেটা কেও কিছু জানেনা সে হয়তো কিছুই জানেনা makeup সম্পর্কে , এবার কেও যদি শিখতে চাই। আমাদের যেভাবে class করাই সেভাবে class মানে first থেকে last পর্যন্ত সব কিছু class অনুযায়ী দেখাবে ঠিক আছে।

হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ তোকে মানে রোজ দেখাবেনা ঠিক আছে মানে কিছুদিন পর পর একটা করে ই করবে,

মানে যে একদম zero makeup কিচ্ছু জানেনা মানে কোন কিছুই বোঝেনা।

আচ্ছা এটা তো গেলো makeup সম্পর্কে, তুই আমাকে একটা জিনিস বল তুই কি Youtube দেখে কখনও কোন কিছু recipe try করেছিলি?

কি করেছিলি cake?

আচ্ছা তুই কি আমাকে একটু recipe টা একটু share করতে পারবি? দ্যাখ এখন তো আমার কাছে এখন নেই ঠিক আছে, থাকলে আমি তোকে দিয়ে দেব ঠিক আছে।

তুই তো নিজে থেকে করেছিলি তুই কিচ্ছু ।

এবার join family তে থাকার পর আমার যে